দৃশ্যটিতে আমি দেখতে পাই যে এটি একটি এই রাস্তার পাশে একটি দোকান এবং এখানে একটি জামা কাপড়ের দোকান এবং পাশ দিয়ে অনেক কয়টি বাড়ি যাওয়া আছে এবং এই দোকানে নানা রকম শাড়ি এবং--

পেট্রল পাম্প -এর উপরে একটি ছাদ আছে যেখানে ছাদ লাইট লাগানো এবং সামনে পেট্রল পাম্প এ পোস্টার দেওয়া যেটি বিভিন্ন লাইট লাগানো।